রয়েছে দুটি হাতি উম সেটি নেট দিয়ে ঘেরা রয়েছে পাশে বেশ কিছু জঙ্গল রয়েছে ।

আমি যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি বাসস্ট্যান্ড যেখানে বিভিন্ন বাস দাঁড়িয়ে রয়েছে এবং ।